আর চেম আর এখানে এম ট্রেনিং নেওয়া হয় ইন্টারভিউ দেওয়া হয়।

আর এখানে অনেক রকমের গছ আছে। আর এই জায়গাটা সন্ধ্যের সময় বসে এনজয় করার জন্য বন্ধুদের সাথে খুব ভালো জায়গা। আর এখানে আমি ঘুরতে গেছি।

আ এটা একটা সুইমিং পুল আর এখানে উম জলে সবাই স্নান করতে যায় গ্রীষ্মকালে। আর এখানে আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে গেছিলাম।

গেট -টাকে খুব সুন্দর ভাবে বানানো হয়েছে স্টিল -এর। আর এই রুম -টা দেখতে খুব ভালো লে লাগছে। আর খুব জায়গা।

আর রাস জায়গা আছে। আর খুব সুন্দর সুন্দর এখানে ফল বিক্রি হয়। আর --

আ এটা একটা পেট্রোল পাম্প আর আ যেখানে ভারত পেট্রোল পাম্প উম --

আ এটা একটা একোয়াটিকা আর এখানে একটা সুইমিং পুল - এর মতন সুন্দর করে বানানো হয়েছে জলে।

ঘুরতে আসে। আমরাও এখানে ঘুরতে গেছিলাম ঠাকুর দেখ--

হচ্ছে। একটা ছোট্ট টেবিল -এর মধ্যে একটা এরোপ্লেন আছে। খুব ভালো --